এবং একজন মানুষও তার দুচাকারবাহন নিয়ে কোথায় একটি যাচ্ছেএবং রাস্তার দুপাশে রয়েছে ছোট বড় কয়েকটি দোকান এবং দোকানের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দাবারের জিনিসপত্র ঝুলছে এই রাস্তার পাশেই রয়েছে একটি বড় বটগাছ।

গাছগুলি দেখতে খুবই সুন্দর এবং গাছের পাতাগুলি পুরো সবুজ রং এবং এই উদ্যানের মধ্যে কয়েকজন মানুষ এসেছেন সেখানে ঘুরতে।

এই উদ্যানের গাছগুলি সুন্দরভাবে কাটা রয়েছেগাছের রং গুলিখুবই সবুজএবং উদ্যান থেকে আকাশ টিকে সাদা এবং সুন্দর ও বৈচিত্র্যময় দেখতে লাগবে আমাদের এখানেও এরকম একটি উদ্যান রয়েছে।